এইখানে আমরা কিছু ইলেকট্রিক তারও দেখতে পাচ্ছি ।

এইখানে আমরা একটি বড় মতো মাঠ দেখতে পাচ্ছি এবং এই মাঠের মধ্যে একটি প্রোগ্রাম হচ্ছে ।

এইখানে আমরা একটি এ. টি. এম দেখতে পাচ্ছি। এই এ টি এমটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ।

এইখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি এই দোকানে রয়েছে চিপস কুড়কুড়ে চকলেট বিস্কুট কেক ।

এইখানে আমরা কিছু দোকানপাট দেখতে পাচ্ছি এই দোকানের মধ্যে রয়েছে ম্যাগি চিপস কুড়কুড়ে ।

এখানে আমরা একটি জঙ্গল দেখতে পাচ্ছি। এই জঙ্গলের মধ্যে রয়েছে অনেক বড় বড় গাছপালা এবং তাছাড়া এই জঙ্গলের মধ্যে আমরা অনেক হরিণদের চরে বেড়াতে দেখতে পাচ্ছি।

এটি হলো একটি কম্পিউটার একাডেমী । যেটি রয়েছে--

এইখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি। যেখানে রয়েছে বিস্কুট চকলেট --

এইখানে আমরা তিনটে ছোটো ছোটো বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি। যারা --

একই পজিশন -এ ডান্স প্রাকটিস করছে ।

এটি হলো একটি পার্ক এই পার্কের মধ্যে আমরা অনেক বাচ্চাদের খেলার --